ওহ

ওহ দিয়ে বল পড়াশোনা কেমন চলছে? ঐ চলছে যা চলার, সবই তো জানিস, কি আর বলব বল, আর ঐ দিন তো sir তিনটে দিয়েছিল অঙ্কে, কিন্তু দুটো study করতে বলেছিলেন আর একটা এমনি just

ওহ

হ্যাঁ xerox আমি করেছি, তোর copy টা কেউ একজন রেখেছে আমার মনে নেই কেউ একজন রেখেছে তোর copy টা তোর আর করার দরকার নেই, double আচ্ছা আচ্ছা ওদের phone করতে হবে জানতে হবে ব্যাপারটা, Tution এ এলেই জানতে পেরে যাবি, দিয়ে পুজো টুজো, হম হচ্ছে তোর বাড়ির দিকে, না ভাল হচ্ছে, এই তো আজকে অষ্টমি, পুজা হোল, সন্ধ্যে বেলাতে program আছে,

আচ্ছা আচ্ছা বেরোবি নাকি, হ্যাঁ বিকালে একটু বেরোব ভাবছি বন্ধুরা সব যাবে, আয়, ওহ ঠিক আছে, আমারোঁ তো বাড়ির কাছেই হচ্ছে পুজো এখন,

না কোন অনুষ্ঠান আছে নাকি, না আজকে অস্টমির দিন কোন রাখা হয়নি, মানে কালকে রামনবমীর দিন বার আছে তো তার জন্যে আজকে সারারাত ধরে গোছ গাছের ব্যাপার ট্যাপার চলে আর কি এই টুকিটাকি তার জন্য আজকে কিছু রাখা হয়নি, এর পরে দেবে আহ

আহ সিন্দুর খেলাঠেলার মত হবে তারপর সন্ধ্যে বেলা আমাদের তো এখানে আলাদা নিয়ম, আমাদের রাত্রে বেলা প্রসাদ খাওয়ানো হয়, দশমীর দিন, মিষ্টিমুখ করানো যেটাকে বলে, ওইটা একসঙ্গে খাইয়ে দেওয়া হয় আর কি

হ্যাঁ ওইটাই আমাদের হয়, ঐ দিনটার জন্য খাওয়া দাওয়ার ব্যাপার যেহেতু থাকে তার জন্য কোন, Programme এর planning থাকে না ঐ দিন,

হ্যাঁ এরপরে তারপরে টানা দুদিন program আছে একটা আর local এ এখান থেকে একটা আহ জনিত বটে এরকম কিছু একটা হবে, আর একটা যাত্রা আছে বড় যাত্রা, কবে ওটা দশমী নবমী দশমী নাকি না দশমীর দিন এর টা পরে কিনা, ওহ

আমাদের ও এরকম আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে

এরপরে মনে হয় যাত্রা, পরশু দিন orchestra type এর কিছু একটা আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ school এর বুঝি মাইনে হয় নারে এখন

ও না আগে যেরকম school ground এ যেরকম হতো, এখন হয়না হয় না ওখানে, হ্যাঁ ওটাই ওখানে হয়,

দিয়ে বলছি কোথাও ঘুরতে টুরতে বেরোবি নাকি, উম ঘুরতে না না যায় নি তবে যাব ভাবছি, একটু দীঘা যাব ভাবছি,

হ্যাঁ কি করবি বল আর গরমে একমাত্র সারাদিন সেখানেই সমুদ্রে কাটিয়ে দেওয়ার একটা plan আছে. হম দেখা যাক কবে হয়, সবাই মিলে যাওয়া হলে ভালোই হ্যাঁ হ্যাঁ সেরকমই দেখা যাক, সবার সময়ে আগে হবে কিনা সেরকম একটা ব্যাপার থাকে, হ্যাঁ তার জন্য কিছু কিছু জনকে বলেছি অবশ্য, আগে হোক তারপর দেখা যাক কি রকম, আহ তারপরে তো আবার দু মাস পর আবার, পরীক্ষার তোড় জোড় শুরু হয়ে যাবে, তখন তো আর করা যাবে না কিছু,

সে জন্য এখনই, তো ছোট খাটো যা হয় আর কি, উহ হম দিয়ে তোর কোথাও যাবার planning হয়েছে নাকি, family tour বা আহ এমনি, কোন friend দের নিয়ে কোথাও, না না আমার অরকম কিছু plan হয়নি এখন এমনিতেও প্রচুর গরম, বন্ধু বান্ধবরা বলছিল কোথাও যাওয়ার জন্য যে একটা সবাই মিলে যাওয়া হবে, এই সময়ে একটা ভাল জায়গা থেকে ঘুরে আসতে পারিস, আমি গেছি অবশ্য সেই জায়গাতে, আহ অরুনাচল প্রদেশ অনেকটা রাস্তা অনেক, হ্যাঁ, সেখানে তুই গেলে কি হচ্ছে এই time টাই তুই অরুণাচল গেলে সেখান থেকে আসামটা খুব ভালো enjoy করতে পারবি সেখানে গিয়ে আহ মানে দুপুরবেলা মানে এই গরমের ইয়েতে তো আর ওখানে এখন,

আহ কি হবে না হবে সেই সব, আহ কি বলব আহ কলেজ থেকে যদি করে, হু কলেজ দেখি হ্যাঁ হ্যাঁ কলেজ থেকে যদি excursion এ যদি করে তো তাহলে তো ভালোই, কি হবে এখন সবাই যেতে চাইবে না

টাকাটা একটু বেশি না, হ্যাঁ হ্যাঁ ঐইটা আর, আচ্ছা সবার তো যে খুব একটা financial condition যে আহ family র stable সেরকম তো নয় না, এই জন্য কলেজেও সবার দিকটা ভাবনা চিন্তা করে, Decision নেবে শুধু আমরা বললে কি আর হবে, কি এটা হচ্ছে কথা

ওটা sir ই জানেন, যার কপাল বলে, না tuition থেকে একটা হলে ভালো হত, হ্যাঁ গেলে সবাই মিলে যাওয়া যেত একটা,

হ্যাঁ বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া হত,

আমি খাওয়া দাওয়াইয় কোন সময়ে লজ্জা করতে নাই,

মন যখন চাইবে চালিয়ে নিয়ে যেতে হবে সোজা কথা হ্যাঁ, হ্যাঁ তার থেকে বড় কথা, আরে আমরা কেউ যে খুব ভালো একদম standard family বা একদম শহর এলাকায় যে belong করি এরকম কোন ব্যাপার নেই ভাই আমরা,

হম একদম ঠিক বলেছিস,

মানে tuition থেকে গেলে কি হত, যে তার পর সব বন্ধু বান্ধবেরা অনেক সঙ্গে যেতাম, মানে যতজন পড়তাম আমাদের এমনি কি হচ্ছে এমনি হলে, ঐ ধর এর সময় হবে তো তার সময় হোল না তিন চার জন মিলে তো আর ঘুরতে যাওয়া যায় না বাঁধা থাকলে হয় না এক রকম, জোড় করার খুব একটা

হ্যাঁ বন্ধুরাও তো বলছিল একটা গাড়ি ফাড়ি করলে চলে যাওয়া হত, এখন তো তবুও গরম টা একটু কম, বৈশাখ মাসে তো আরোই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আজ থেকে যা গরম মোটামুটি আর বৃষ্টিটা এই তো দীর্ঘ পাঁচ মাস পর এই সেদিনই বৃষ্টি হোল এরকম মেপে আর কি উম আর হবে, সব দিকেরই অবস্থা খারাপ চাঁদ ভাই হয়ে যায় সব কিছুই এখন গরম কোন দিকে শান্তি নেই আর কোন দিকে কিছু নেই,

তুই কোথায় বিকালে বেরোবি নাকি? হ্যাঁ বিকালে একটু বেরোব ভাবছি বেরোব ভাবছি মানে ঐ, Club এই যাব club এর কাজে কালকে পুজো, টুকটাক একটু জিনিসপত্র এগুলো আনতে একটু বেরোব, ঘুরতে যাব ভাবছিলাম,

উম ও Tution এর খবরটা কি একটু বলত, মেদনীপুরে tuition এর খবর বলতে sir এর তো প্রথমত sir এর বাড়িতে একটু সমস্যা হয়েছিল, sir এর বাবা দীর্ঘ দু মাস যাবত

হ্যাঁ হ্যাঁ দিয়ে sir এর বাবা hospital এ admit ছিলেন কিন্তু গত হয়েছেন, এই জন্য আর ও হ্যাঁ মারা গেছেন, এই জন্য sir তো ব্রাম্ভন না ঐ জন্য ওনাদের ritual আহ অনেক দিনের ব্যাপার স্যাপার থাকে ঐ গুলো হয়েছিল sir এর সঙ্গে তখন কথা হয়েছিল,

আমাদের পনেরোঁ পনেরো দিন মনে হয়,

এগারো দিন মনে হয় আমার ঠিকঠাক খেয়াল নেই, হ্যাঁ sir এর দের উনারা ব্রাম্ভন তো উনাদের একটু বেশি দিনের ব্যাপার স্যাপার থাকে উনাদের, হম তারপরে sir এর সঙ্গে কথা হয়েছিল তারপরে তো আবার, আমাদের নিচের batch এর exam হচ্ছে বাস এই জন্য first এর exam হচ্ছে এই জন্য sir ও বলছিলেন যে এদের যখন exam হচ্ছে আর এরকম একটা situation এসেছে তো কয়েকদিন পরে শুরু করা যাক ঐ sir এর সঙ্গে আর date নিয়ে আলোচনা করা হয়নি, তারপরে উম যদিও এই সামনের sunday তে একটা date পাওয়ার সম্ভাবনা ছিল এর তো অসুবিধা আছে অনিরুদ্ধ, ও ত বাড়িতে একটু ইয়ে বলছিল, অনুষ্ঠান ফনুষ্ঠানের ব্যাপার আছে হ্যাঁ ও বলছিল আমরা সবাই মিলে date করছি তো একজনের অসুবিধা থাকলে কি আর

হুম হুম তারপরে তার বাড়িতেও যেদিন অনুষ্ঠান আমার মামার বাড়িতেও ঐ দিন অনুষ্ঠান ঐ মনসা পুজো হয়.

আচ্ছা সেদিন তো আমি চলে যাচ্ছি, হুম হুম হুম এপ্রিলের দু তারিখ, যা তার জন্য আমিও ভাবলাম কে যে তাহলে এই sunday টা নাহলে যখন শুরু হয়নি এই sunday টা Third এর বলছিনা কিন্তু কলেজ তো খুলে যাচ্ছে তো কলেজ আমাদের খুলে যাচ্ছে আহ চার তারিখ খুলে যাচ্ছে কলেজ আমাদের না, বৃহস্পতিবার দিন হচ্ছে না এবার ঐ জন্য আবার communication নিয়ে আবার শুরু করব নাকি বলছিস নাকি thursday কি class off করে যাবি বলছিস নাকি,

এখন বিষয় topic গুলো জানিনা ঠিক করে, syllabus কি আছে ঐ টাও জানতে হবে, কলেজে একবার কাজ হয়েছিল অবশ্যই তবুও একটা personal private sir এর কাছে পড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটা তো নিশ্চয় ওটা নিশ্চয়, আর Notes পত্র তো তৈরি করতে হবে না তাড়াতাড়ি দিলে তো তারপর ready করব দেখি

হ্যাঁ ওদিকে date বেশি পেছানো ও যাবে না কেননা ও দিকে test এর time ও হয়ে এসছে, এসব তো জানিনা কত দিন time লাগবে কি হবে, তাহলে এই রবিবার থাক, পরের রবিবারেরি তাহলে sir কে confirm করে দিতে বলব আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম যদি রাজি থাকেন তাহলে, আচ্ছা আচ্ছা আচ্ছা

হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোর দিদি যে উম টেটে বসছিল খবর কি রে? উ তো mark কম ছিল ওর, ও আচ্ছা আচ্ছা আমার দিদির তিন mark কম হয়েছিল, একটুর জন্য miss

ও মাসির ছেলেটা বড়দার নামটা কি, হরেনের সাথে হরেনের সাথে বেশি কথা বলে,

হ্যাঁ শান্তনুদা ও এক number এর জন্য কেটে গেছে, ও আচ্ছা আচ্ছা ও তো না কি করছে

ও এখন তো তোর answer sheet ও তো দিয়ে দিচ্ছে আর তুই মানে যে তুই যখন exam এর সময় তুই যে answer টা করিস তার একটা copy দিবে, আর তো সেখানকার মানে হচ্ছে যে এই answer টা যেটা দিচ্ছে সেটা যদি তুই নিজে বুঝতে পারিস আর ওর যদি number যদি বাড়ার থাকে তাহলে অসুবিধা নেই কোন, জি আচ্ছা আচ্ছা ওদের সব DA list করে ঢুকিয়েছে তার জন্য ওদের experience ও আছে ও জন্য আরো করছে, আচ্ছা হোক ঠিক আছে, হ্যাঁ আর আহ বলছি যে, উম বাদ বাকি তোর ঐ যে কলকাতায় যে আমাদের একটা friend যে চলে গেছিলো ওর খবর কি, শুভ,

শুভ শুভ শুভ, উ এখন ভালো আছে, ভালো আছে ও বাড়ি আসে না নাকি? না এখন এই ক দিন আগে আসছিল, এখন গেছে, ওদের তো internal আছে, ও আচ্ছা আচ্ছা internal আছে ওদের ওহ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকিস হ্যাঁ,

হ্যাঁ রাখ